আছে মানুষের চেহারা দেখা যাচ্ছে না।

খালি একটি গাড়ির পেছনের দিক।

পোশাক পড়ে রয়েছে।

যার নাম নাগরদোলা।

এখন আবার রয়েছে।

আর সাদা রঙের জায়গায় নীল রং দিয়ে লেখা।

সামনে একটা বাইক দাঁড়া করানো আছে।

কিছু মানুষ বাইরে হাঁটাচলা করছে।

একজনের চেহারা দেখা যাচ্ছে না।

একটি শো রুম দেখানো যাচ্ছে এখানে হচ্চে ।

জামা কাপড় পাওয়া যায়।

কাঠের তৈরি করা।

ওবি তুলছে।

বিল্ডিং রয়েছে।

সামনে রাস্তা দেখা যাচ্ছে অল--

এখানে গানের অনুষ্ঠান চলছে একজন ছেলে একজন মেয়ে গান গাইছে।

ছবিতে দুজন মানুষ দেখা যাচ্চে।

মাছ বিক্রি করছে একি মেছে ।

এখানে এ সবাই যে যার মত কাজ করছে।

সবাই এখানে এটা দেখতে এসছে।